তবে যতদূর সম্ভবত দেখে মনে হচ্ছে সাউথ -এর দিকে মানে সাউথ ইন্ডিয়া- যেটা হয় সেখানকার এই মহিলাগুলো হতে পারে এনাদের সাজগোছ সবকিছু দেখে।

যদি এমনি খাতার থেকে বেশি কোনো বটেল বা অন্য কোনো যে পেন্টিং হয় সেগুলো কর সেগুলোতে মধুবনী আর্ট বেশি ভালো লাগে আমার ।